এব-অং লোহার বেড়ি করা আছে-এ।

ই_সি ই ই ই লেখা আছে ওর এখানে বিভিন্ন-ও খাতা দেখা যাচ্ছে এবং একটি লোককে দেখা যাচ্ছে এখানে এ.প জেনকো-ও লেখা থাকতে দেখা যাচ্ছে।

এবং দূরে একটি বড়-ও বিশাল বড় একটি গাছ দেখা যাচ্ছে-এ --